এই ছবিটাতে একটা ব্যাংক দেখা যাচ্ছে ব্যাংকের সামনে অনেক লম্বা লাইন ।

এটা একটা কাপড়ের দোকানের ছবি।

এটা একটা কাপড়ের দোকান।

গরের বিতরটা খুব সুন্দর করে রঙ করা আছে।

বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না।

এটা একটা ফুলের বাগান ফুলগুলি খুব সুন্দর করে ফুটে আছে।

এটা একটা গির্জা ঘর একটা গির্জা ঘরের ভেতরের ছবি।

এটা একটা টাইলসের দোকান।

টাইলসগুলি র্যাকের মধ্যে খুব সুন্দর ভাবে সা রাখা হয়েছে এবং টাইলসগুলি দেখতে খুবই সুন্দর।

এটা একটা পাহাড়ের ছবি।

নতুন একটা বিল্ডিং এর কাজ চলছে এখানে অনেকগুলো পি পিলার উঠানো হচ্ছে সামনে একটা জলের ট্যাংকি আছে।

দূরে একটা টিনের ঘর আছে।

এটা একটা দোকানের ছবি।

এটা একটা জেরক্সের দোকান।

এটা একটা মন্দিরের ছবি।

রিস্কা অটো দাঁড়িয়ে আছে।

এটা একটা গির্জা ঘরের ভেতরের ছবি।

দূরে একটা বাড়ি আছে।

আমার দেখে মনে হচ্ছে এটা বিকেলবেলা।

আর একজন পেছন দিকে দাঁড়িয়ে আছে এবং এটা একটা ঘরের মধ্যে অবস্থিত।

এটা একটা বাসনের দোকান বলে মনে হচ্ছে।

এটা একটা ওষুধের দোকান।

পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে ডক্টর সায়ন ভট্টাচার্য নামে একজন।